আজকে আমি বলবো আমার প্রথম বিদ্যালয় যাওয়ার ঘটনা। প্রথম দিন যেদিন আমি বিদ্যালয়ে যাই তখন আমার সব কিছুই ছিল অচেনা। এবং কোনো কিছু তখন আমি সেভাবে চিনতাম না। নতুন বিদ্যালয়, নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন নতুন বন্ধু বান্ধবী সব কিছুই অচেনা। আস্তে আস্তে আমি সবকিছু চিনতে শুরু করি। আমাদের বিদ্যালয়টা ছিল খুবই বড় এবং বিদ্যালয়ের আশেপাশে ছিল অনেক ফুলের বাগান এবং বাগানে অনেক গাছ ফুল ফুটতো গাছে অনেক ফুল ফুটত, এবং এগুলি দেখতে খুব ভালো লাগতো প্রথম প্রথম এবং প্রথম প্রথম বিদ্যালয়ে গিয়ে নিজেকে একা একা লাগতো তখন সেভাবে কোন বন্ধু বান্ধবী আমার হয়নি তবে ধীরে ধীরে হয়ে গিয়েছিল। এবং উম ধীরে ধীরে শিক্ষক শিক্ষিকা আমাদের ভালোবাসতে শুরু করেন। তাদেরও আমরা মন অর্জন করি। পড়াশুনা ঠিকমতো করতাম আমরা এবং আমাদের school টা ছিল অনেক বড় school এর library ছিল যেখানে নানান বই থাকতো আমরা মাঝে মাঝে গিয়ে বই পড়তাম, অবসর time এ বন্ধুদের সাথে গল্প করতাম। তো উম আমি বিদ্যালয়ে যেতাম দশটা নাগাদ। এবং আহ সেখানে প্রার্থনা হতো আমাদের সাড়ে দশটা নাগাদ। এবং তারপরে আমাদের শ্রেণী কক্ষে আহ class আমাদের শুরু হতো এগারোটার দিকে এবং আহ প্রায় আমরা বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে থাকতাম একসাথে। বন্ধু বান্ধবী এবং ধীরে ধীরে আমাদের অনেক বন্ধু বান্ধবী গড়ে ওঠে। সম্পর্ক অনেক মধুর হয়ে ওঠে। এবং আহ শিক্ষক শিক্ষিকারা আহ যেহেতু আমরা ভালো পড়াশুনা করতাম, তো আমাদেরকে খুব ভালোবাসতো উম এবং সেই ভালোবাসা টা অনেকটা মায়ায় পরিণত হয়েছে। এবং যখন আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে আসি সেইদিন টার কথা আমার খুব মনে পড়ে। তখন আহ মানে খুব কষ্ট হয়েছিল সেটা একটা মর্মান্তিক দিন ছিল আমাদের কাছে। মানে চোখের জল ধরে রাখতে পারিনি আমরা। এরপর আসি school এর চারপাশের কথা। বিদ্যালয়ের চারপাশে উম খুব সুন্দর সুন্দর গাছ ছিল এবং আমরা নিজেরাও অনেক আহ গাছ লাগিয়েছি। নিজের হাতে। এবং সেগুলোকে আমরা প্রতিদিন পরিচর্যা করতাম জল দিতাম। সেগুলো আমাদের চোখের সামনেই যেন বেড়ে উঠেছে আমাদের সাথেই। তারপরে আমাদের বিদ্যালয়ের সামনে একটি বড় মস্ত বড় একটি পুকুর ছিল এবং সেই পুকুরের চারিধারে বসে আমরা গল্প করতাম। আহ অনেক মজা হতো এবং মজা খেলায় দিনগুলো ভালই কাটতো আমাদের। বিদ্যালয়ের উম বাইরে tiffin এর সময় অনেক উম বারো ভাজার দোকান ফুচকার দোকান অনেক কিছু আসতো এবং গ্রীষ্মকালে নানান রকমের ice-cream আসতো।

এবং আমার মনে আছে আমি একবার খেলতে খেলতে বিদ্যালয়ে পরেও গেছিলাম এবং আমি পুকুরে পাশে এবং আমার হাত পা ছিঁড়েও গেছিল। আহ উম আর আমাদের শিক্ষক শিক্ষিকারা অতীব ভালো ছিলেন। উম তারা আহ কোনো বিষয়ে আমাদেরকে বকতেন না। এবং অতি যত্ন সহকারে আমাদেরকে পড়াতেন এবং যদি কখনো কোনো সমস্যায় পড়তাম তো সবার আগে আমরা তাদের কাছেই ছুটে যেতাম।

রাগিও ছিলেন আবার ভিতরটা খুব নরমও ছিল ভালোওবাসতো সবাইকে আর শাসনেও রাখতো। তো উম তিনি যখন বেরোতেন না মানে সবাই এক ~একধার থেকে যদি কেউ বাইরে থাকতো সব ঢুকে পড়তো মানে শ্রেণীকক্ষের মধ্যে। মানে এতটাই উম ওনাকে সম্মান করতো। উম আর রাগী ছিলেন বটে তবে খুব ভালোওবাসতেন। সকল বিষয়ে উদ্যোগী ছিলেন মানে আমরা কিছু করবো না বললেও বলতেন না কর মানে এরকম একটা। আর আমাদের যখন বিদ্যালয়ে সরস্বতী পুজো আসতো, সরস্বতী পুজো মানে আমাদের বিদ্যালয়ে ভীষণ মজা আমাদের কাছে মানে বন্ধু বান্ধব সব একসাথে থাকবো।

আহ একসাথে বন্ধু বান্ধবিরা মিলে পুষ্পাঞ্জলি দেওয়া। পুজোর সমস্ত রকম জোগাড় করা। মানে মানে আহ বিদ্যালয়ে সরস্বতী পুজো মানে আমাদের কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার

আহ মানে নির্ভর ছিলেন আমাদের প্রতি মানে এটা ভাবতেন না যে হ্যাঁ পারবে কি পারবে না। হ্যাঁ আমরা অবশ্যই পারতাম এবং আমরা সকল বিষয়ে করতাম এবং শিক্ষক শিক্ষিকাদের কোনো কিছু দেখতেই হতো না। ফলের বাজার করা, সমস্ত আমরা একা হাতে করতাম আমরা বন্ধু বান্ধবীরা মিলে। আর আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচন্ড একতা ছিল মানে কখনো ঝগড়া করবো, বন্ধু বান্ধবদের সারা দেব না এরকম ব্যাপারটা ছিল না, প্রচন্ড একতা ছিল। আমরা প্রচন্ড মানে একতা ভাবে থাকতাম সবসময়। যে উম হ্যাঁ বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবই মানে উম মানে আজও মানে সেই দিন গুলো খুব ভীষণ ভাবে মনে পড়ে। এবং আহ বিদ্যালয়ে যখন আহ উম মানে পড়াশোনা শুরু হতো প্রথম উম তো তখন মানে উম আমরা অতটা উম শিক্ষক শিক্ষিকাদের যেভাবে চিনতাম না, বন্ধু বান্ধবীদেরও সেভাবে চিনতাম না। তবে আসতে আসতে ধীরে ধীরে বন্ধু বান্ধবীরা যেন আমাদের প্রাণ হয়ে ওঠে একে অপরের। মানে এতো হাসি মজা সারাটা দিন আমাদের প্রায় কেটে যেত ওখানে। চারটে ত্রিশ মিনিট পর্যন্ত আমরা বিদ্যালয়ে থাকতাম। তারপর আমরা বিদ্যালয় থেকে আসার সময়

হই হুল্লোড় করা, ভীষণ রকম মজা হতো। আবার অনেক ক্লাস মানে off করে আমরা উম cricket খেলতাম, মানে ছেলে বন্ধুদের সাথে cricket খেলতাম, kho kho খেলতাম। মানে আমাদের যে উম শারীরিক শিক্ষা উম দিদিমনি ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, খুবই যত্নশীল ছিলেন আমাদের প্রতি। এবং উম তিনি আমাদেরকে বলতেন যে হ্যাঁ ঠিক আছে খেলগা যা তো আমরা এরকম খেলতাম আহা ভীষণ মজা হতো তখন মানে আহ class off করে খেলার মধ্যে একটা ভীষণ রকম আনন্দ ছিল। আবার অনেক madam দেরকে আমরা উম মানে

তারপর হচ্ছে আমাদের যখন উম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো সেখানেও আমরা নানান বিষয়ে খেলা নিতাম অনেক রকম খেলা হতো। উম তো সেখানেও আমরা খেলা নিতাম এবং আহ প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান তো অধিকার করতামই এবং তারপর পুরস্কার পেতাম আমরা। এবং সেই পুরস্কারের দিনকে ভীষণ মজা হতো। মানে মনে হতো হ্যাঁ কিছু একটা করেছি আর পুরস্কার পেলে তো সবারেরি খুব ভালো লাগে, আমাদেরও তখন খুব ভালো লাগতো আমরা বন্ধু বান্ধবীরা মিলে বলতাম যে এটা তুই নিবি ওটা ও নেবে মানে এরম একটা গল্প হতো আর আমরা সকলে মানে সব কিছুতে এগিয়ে যেতাম এরকমটা নয় যে উম আমরা কোনো কিছু করবো না বা পিছিয়ে যাবো। আমরা কোনো দিন পিছতাম না। আমরা সকল বিষয়ে হ্যাঁ মানে ভীষণ মজা উম যে হ্যাঁ করবো এটা হম এরকম খেলবো এগিয়ে যেতাম সবকিছুতে এগিয়ে যেতাম পারদর্শীপ্রতি কিনা বলতে পারবো না তবে আমাদের উদ্যোগ ছিল ভীষণ রকম। আমরা ভীষণ রকম উদ্যোগী ছিলাম, হ্যাঁ করবো উম তারপর হচ্ছে হম কোনো বিদ্যালয় থেকে কোনো কিছু আহ উম Quiz খেলা বা কোনো খেলাতেও আমরা অংশ নিতাম এবং সেখান থেকেও আমরা কিছু না কিছু পুরস্কার নিয়ে আসতামই। তারপর বাইরের কোনো বিদ্যালয়ে যেতাম এবং সেখানে, উম খেল~ খেলতে যেতাম এবং তারপরে কোনো রকম কোনো আহ মানে competition হলেও আমরা সেখানে যেতাম। উম হম বিভিন্ন রকমের আহ জায়গায় আমরা ঘুরতে যেতাম ভ্রমণে যেতাম School থেকেই উম অনেক রকমের শিক্ষামূলক ভ্রমণে গেছি আমরা। এবং এরকম অনেক জায়গায় আমরা ঘুরেছি যেমন আমরা মুকুটমণিপুর গেছিলাম, আহ শান্তিনিকেতন গেছি বোলপুরে আহ রবি ঠাকুরের জায়গা এবং প্রান ভোরে গেছে ওখানে গিয়ে। সত্যি খুব অপূর্ব সুন্দর জায়গা এবং কলকাতা গেছি এরকম নানান জায়গায় আমরা ঘুরেছি এবং সেখানে উম শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধব সব আমরা এক হয়ে যেতাম। মানে মনে হতো না যে শিক্ষক শিক্ষিকা কি বন্ধু বান্ধব মানে তখন সবাই একতা মানে ভীষণ রকম মানে তখন শিক্ষক শিক্ষিকারা আমাদের কোনো কিছু বিষয়ে বারণ করতেন না। তাঁরা বলতেন যে না উম তোমরা মজা করো একটা দিনই তো

উম আমাদেরকে খুবই ভালোবাসতেন উম তো এবং নানান কোনো বিষয়ে যদি পড়াশোনার কোনো সমস্যা হতো উম তো তারাই আগে পাশে দাঁড়াতেন আমাদেরকে বোঝাতেন এবং কোনো শক্ত বিষয় যেটা বুঝতে পারছি না সেটা এত সুন্দর করে নরম ভাবে, সহজ ভাবে বুঝিয়ে দিতেন যে আমরা সেটাকে কোনোদিন ভুলতাম না, কিন্তু খুবই ভালো লাগতো তখন এবং এইকরেই আমাদের বিদ্যালয় জীবন কেটেছে। এবার কার্তিক মাসে পুজো সেনদিদির সর্বাঙ্গে ব্রংগলে বাকিয়া উঠিতে উঠিতে গ্রামের পুজোর উৎসব শুরু হইয়া গেল। উৎসব সহজ নয় গ্রামের জমিদার শীতল বাবুর বাড়ি তিনদিন যাত্রা, পুতুল নাচ, বাজি ফোটানো, সাতগার মেলা, পূজো তো আছেই গ্রামবাসীর ঝিমানো, জীবন প্রবাহে হটাৎ প্রবল উত্তেজনার সঞ্চার হইয়াছে কেবল শশী এবার সেনদিদিকে লইয়া বড় ব্যস্ত যাত্রা আরম্ভ হয় সপ্তমী রাত্রে। যাত্রা দল তার আগে গ্রামে হাজির হইয়া যায়। বায়না দেবার সময় শীতল বাবু অধিকারীদের বলিয়া দেন দল নিয়ে দু একদিন আগেই আসবে বাবু, এক রাত্রি বেশ করে ঘুমিয়ে রাস্তার কষ্ট দূর করে অভিনয় করবে। এবার যে দল কে বায়না দেওয়া হইয়াছিল সেই দল এই অঞ্চলের নয়। বিনোদিনী opera party র আদি আস্তানা খাস কলিকাতার বাজিদ পুরের মথুরা সাহার ব্যবসা উপলক্ষ্যে কলিকাতা যাওয়া আসা আছে, কিছুদিন আগে ছেলে বিবাহে এই দলটি সেই কলিকাতা হইতে ভাড়া করিয়া আনিয়াছিলো। লোক মুখে দলের প্রশংসা শুনিয় শীতল বাবু সেই সময় বায়না দিয়া রাখিয়াছে কাল বিকালে বিনোদিনী opera party আসিয়া ব~ বসিয়াছে। মস্ত দল সঙ্গে অনেকগুলো বড় বড় কাঠের বাক্স দেখিয়া গ্রামের লোক খুশি হইয়াছে। দলের অধোকারি fail তবে দলে তাহার দুজন BA pass অভিনেতা আছে শোনা অবধি সকলে উত্তেজিত হইয়া উঠিয়াছে, সেটার এহ উঁহ যাত্রা opera party নাম যে তাই ভালো যাত্রাই ভালো sir আজ বাছাই বাড়িটা সাফ করিয়া যাত্রা ওদের থাকিতে দেওয়া হইয়াছিল। দলের সকলের মশারি নাই কোমরে আছে রাত্রে তার ঘুম বন্ধ হয় না। সকালে উঠিয়া সে সচিব সঙ্গে দেখা করিতে আসিল। সচিব অবাক হইয়া বলিল- তুই উমদ উমদ হাসিয়া বলিল- না রে আমি প্রদীপ তো সে বুঝিতে পারে না প্রবির তুই প্রবির গ্রামে বিনোদিনী opera party এর চারিদিকে হইচই পড়ে গেছে। খবর পাসনি? কোন যাত্রা দলের সঙ্গে এসেছিস কুমদ? তুই যাত্রা করিস কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয়! কুমদ বদলাইয়া গিয়াছে। মুখে আর সেই যতি নাই। চুলের সেই অন্য মন~ মনস্ক বিদ্রোহ নাই। এত সকালেও কুমদ ছিল প্রসাধন ছাড়িয়া তবে দেখা করিতে আসিয়াছে। তবু যতই বদলাক এ তো সেই কুমদ মানে গয়না দেখিয়া যে একদিন তাহাকে class এর আন্তঃসঞ্চয়নে সেলির উপবদ্ধ কবিতা বুঝাইয়া দিয়াছিল মোনালিসার হাসির ব্যাখ্যা করিয়াছিল কুমদ বলিল করি বই কী যাত্রা রবির সাজি, লক্ষন সাজি, চন্দ্রকেটু সাজি, আরও কত কি সাজি গলা ফাটিয়ে কাঠ হবি সাতশ medal পেয়েছি শশী অবাক হইয়া বলিল- আয় ঘরে আয়, বসে সব বলবি চল কুমদ কে শশী তাঁহার ঘরে লইয়া গেল. ঘরে গিয়া আরেকবার বলিল এতদিন পরে তুই এলি কুমদ! এতকাল পরে তোর সঙ্গে দেখা হলো, কী আশ্চর্য! তাহার বিছানায় বসিয়া ঘরের চারিদিকে চাহিতে চাহিতে কুমদ বলিল এতে আশ্চর্যের কী আছে? তিন বছর ধরে বাংলাদেশের কত গ্রাম ঘুরেছি তার ঠিক নেই এবার তোদের গ্রামে এলাম। যাত্রার দলে ডুকলি কেন? সে এই এক ইতিহাস শশী। বাড়ি থেকে দিলে, খেদিয়ে নিলাম চাকরি। চাকরি থেকেও দিলে খেদিয়ে। একদিন অন্তর অপিস গিয়ে কে রাখবে? ঘুরতে ঘুরতে বহরমপুরে ভিন্ন ভিন্ন opera party এর যাত্রা শুনে অধিকারীর সঙ্গে ভাব জমাতাম। অধিকারী লোক ভালবেসেছি, অপেক্ষা করে সত্ত্বেও টাকা মাইনে দিয়ে দলে নিলে দু চারটে সেনাপতির part করে গলা খুললো। খুব আবেগ ভয়ে চেচাতে শিখলাম। এক বছরের মধ্যেই main acter টাকা মাইনে দেয়। মাসে আটটার বেশি পালা হয়ে গেলে পালা পিছু পাঁচ টাকা করে bonus দলে আমার খাতির কত কুমদ হাসিল grand circus এ্যঁ শশীও হাসিল, তুই শেষে যাত্রা করবি? এই কথা ভাবতেও পারতাম না কুমদ। আমি আমিও কি ভাবতে পারতাম তখন হটাৎ অন্তনের সহিত বলিল আজ তুই এখানে খাবি ভাই সারাদিন থাকবি। কুমদ বলিল বেশ, মনে মনে ভারি খুশি হইয়াছিল। এত এত কাল পরে কুমদের সঙ্গে দেখা হইয়াছে। শুধু এইজন্য নয় কুমদ নামিয়া আসি আসি বলিয়া কুমদের সেই অন্য মনস্ক সরল ও সূক্ষ্ম নাই, নিজেকে সংসারের আর সকলের চেয়ে সযত্ন সকলের চেয়ে বড় মনে করিয়া, সে ভুলিয়া গিয়াছে, এইটুকু শশী প্রথম হইতেই টের পাইতেছিল, কুমদের কাছে নিজেকে তাহার চিরদিন ছোট মনে হইয়াছে তুচ্ছ মনে হইয়াছে। কুমদের অন্যায়ের ইতিহাসগুলি শুনিয়া পর্যন্ত ঈর্ষার সঙ্গে তাহার মনে হইয়াছে, এত সাহস এত মনের জোড় এতখানি তেজ তাহার নাই। এইরকম অসাধারণ ব্যক্তিত্বের অভাবে জীবনটাই বৃথা হয়ে গেলো তাহার। আজ কুমোদের মৃদু অস্তিত্ব চেষ্টা করা সহজ ব্যবহার এবং একবারে যাত্রার দলে অধঃপতন তাহাকে যেন শশির চেয়েও নিচে থামাইয়া দিয়াছে। বন্ধুকে আর শশীর গুরুজন গুরুজন বলে মনে হইতেছে না। কুমদ বলিল তোর ঘরখানা বেশ সাজানো। গ্রামের থেকে ঘিন বনে যাস নি দেখছি! সে আবার একটু হাসিল, তাহার পূর্বের হাসির সঙ্গে তুলনা করিয়া সেই হাসিকে শশীর মনে হইল ভীরু অপরাধী হাসি। কতকাল ধরে করো বাড়িতেি? ঢুকিনী জানিস শশী? চার বছর পারিবারিক আবহাওয়াটা মুগ্ধ হয়ে করে দিচ্ছি। বিয়ে করছিস না করিস নি? তোর ঘর দেখে মনে হচ্ছিল বউ আছে। ঘর কে ঘুছিয়েছে রে, বোন? উঠানে যাকে দেখলাম? ও বোন নয়, ভাগ্নি, পিসির মেয়ের মে। বোন একটা আছে ছোট আট বছর বয়স গোছানোর বদলে বরং নোংরা এ করে দিচ্ছি যা~ যাই আমার খাটের তলাটা হলো ওর খেলাঘর। তাকিয়ে দেখ, পুতুল পুতুলেরা সারসার ঘুমাচ্ছে । একবার ঘুম ভাঙলে উম উম খুবই আসার সময় হলো একটু চেষ্টা করে ভাব, জমা জমাম ভারী চালাক মে। ভারী বুদ্ধি পাড়াচ্ছি কি~ কিনা আমি জানি

school এ তুলে দিয়ে কাজ নেই বাপু, শেখা না বাড়িতে শেখা কুমদ শশীর মুখে ভাব লক্ষ করিতেছিল বলিল- বুঝিয়ে দিস আজকাল মেয়েদের school এ না দিলে চলে না, বুঝিয়ে বাবাকে বাবা সেকেলে মানুষ। কথা বদলাইয়া বলিল- ঘর কে গোছায় বলেছিলি লোকের অভাব কি? এ হলো বাংলাদেশ। একজন রোজগার করে দশজন খায়। ঘর গোছাবার লোকের অভাব নেই তবে বন্ধুকে তো সে চোখ ফারিলো। নিজের ঘর আমি নিজেই গোছাই। শশীদের যামিনী কবিরাজের বৌ এর কাছে যাইতে হইবে। এই কর্তব্য অবহেলা করিয়া উপায় ছিল না বন্ধুকে হৈ এর মনে আর্চন্দ কুলি খাওয়াইয়া শশী বিদায় লইলো। গ্রামে পর্দা প্রথা শিথিল কিন্তু সে গ্রামেরই চেনা মানুষের জন্য শশীর বাড়ির মেয়েরা সকাল বেলার অন্ততপুরে পাক খাই। কুমদ মুকথুক বৃষ্টিতে খোলা দরজা দিয়া প্রকাণ্ড সংসারটির গতিবিধি যতটা পারে দেখিতছিলো। খানিক পরেই ছোট একটি ছেলে আসিয়া দরজাটা ভেজাইয়া দিয়া গেলো। কুমদ আহত হইয়া ভাবিল- আমিতো ওদের দেখিনি ওদের কাল দেখেছিলাম যে আমি সকলে মিলে কী রচনা করছে তাই দেখছিলাম।

হ্যাঁ চিনতে পেরেছিস এখন? কি হচ্ছে? কেমন আছ? আমিও ঠিকই আছি । বল আর কেমন সব চলছে? হ্যাঁ আমার বাড়িতে সব ঠিক আছে। তোর ভাই বোনের কি খবর? পুচকিকে তো অনেকদিন দেখা হয়নি।

উহ মানে এখন School Change হবে নাকি?

তাহলে কোনো কোথাও School দেখেছিস নাকি?

আচ্ছা। উহ

ওই ওই School টা নেই সিঁথির মোড়ের ওখানে পুরুষোত্তম বলে। হ্যাঁ তোর তো আমি ওখানটায় তোর বাড়ি থেকে সোজাসুজি একদম। হ্যাঁ রে জানি। ওখানটায় দেখ আমার এখন বোন এখন Class Four -এ পড়ছে। ঠিক আছে ।ওর মাস গেলে ওর তিন হাজার কত লাগে। হ্যাঁ! মাইনে তিনহাজার মতো উম তিনহাজার কত দেয়। আর ওর আলাদা Session Fees এই Fees হেনাতেনা আছে। কিন্তু সে তো সব School -এই এখন আমি যত খেয়াল করলাম। ঠিক আছে। সেই সব School -এই কিন্তু একইরকম। ঠিক আছে। কম বেশি একটু আধটু মানে এমন যে কোনো ব্যাপার নেই যে খুবই একদম বেশি কম। এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ সব কাছাকাছিই আছে মানে বেশি যদি তুই দেখতে চাস না ঘুরেফিরে বেশি বেশি তো পাঁচশো হাজার টাকার থেকে বেশি কিছু লাগছে না। কিন্তু জানিস তো একটা জিনিস? এদের School টায় দেখলাম ঠিক আছে। এদের না এখন খুব ভালো রে এখন তোদের ওখানটায় না খুব নাম ।মানে কি বলত কলকাতায় না এখন Top Level -এ মানে Top কিছু School এর মধ্যে এই School টাও এসে গেছে। বুঝলি? এদের না এখন কি বলত আগে যেটা আমি যখন জানতাম এদের মধ্যে না অত মানে পড়াশোনা ছাড়া আর কিছু ছিল না। ঠিক আছে। জানিস তো? এদের মানে খালি পড়াশোনা নিয়েই ছিল। এখন এতে যখন আমি দেখলাম না কিছুক্ষণ মানে কিছু সময় আগে আমি গেছিলাম সেই রাস্তা দিয়ে Cross করছিলাম এদের School টা না খুব বিরাট খুব সুন্দর বানিয়েছে জানিস তো? একে তো খুব সুন্দর দেখতে বানিয়েছে আর এখন না খুব সুন্দর মানে কি বলত এদের না Activity Based অনেক হয়ে গেছে বুঝলি তো? এদের পড়াশোনায় মানে পড়াশোনা পর্যন্তই নেই। বুঝলি?

হ্যাঁ এখন খালি ওখানকার যে Student -রা তা বলতে না মানে allrounder বেরোচ্ছে ।সত্যি বলছি। আর School -এ আমি যেটা শুনতে পারলাম মানে ঠিক মানে ঠিক। পড়তে হবে মানে পড়তে হবে। তোকে নাকি যদি School -এ যদি তুই ভালো করে না পড়িস তোর বাচ্ছা যদি ভালো করে না পড়ে ঠিক আছে Warning দিচ্ছে। ঠিক আছে। যেটা আমি আগে শুনছিলাম না ওমনি এমনি কিছু ছিল। কিন্তু এখন পড়াশোনা নিয়েও খুব Strict । Warning সে যদি তুমি না পড় তোমাকে বার করে দেবে জানিস তো! আর Teachers গুলিও খুব এখন Well Educated Teachers ।প্রথমেও ছিল, Teachers Teachers -এ কোনোদিন খারাপ ছিল না। Teachers তো ভালোই হয়। দেখ, এমন ব্যাপার নেই। Teachers রা তো ভালোই আছে, এখন আরও ভালো ভালো Teachers এসেছে। আর তার সাথে কি বলত, সবাই মানে allrounder তো তৈরি করছেই কি নেই এখন! এখন Basked Ball খেলাচ্ছে। Interact NCC করাচ্ছে। এদিকে আহ তোর Interact Club এর করাচ্ছে, Social Club, এই Club, ওই Club অনেক সবকিছুর মধ্যে

School এর Time টা কিন্তু তাড়াতাড়ি বুঝলি তো? যেদিন Activity যেমনি আমার বোনের হয়, ও যেমনি Basket Ball খেলে, ঠিক আছে? ও সকাল ছ-টার সময় বেরোতে হয় সেইদিন, সাড়ে ছ-টা দিয়ে Attend করতে হয় Class, ঠিক আছে? আর ওর বাড়ি সেদিন মানে দেড়টা অবধি Class চলে বুঝলি? তো এত Time নিয়ে যদি করাচ্ছে ওদের খুব ভালো করে সব-ই শেখায়। দেখ, Time যাচ্ছে সে নয় ঠিক, আমি ওখানটায় Time না দিলে বাইরে আমি শেখাব তো কোথাও, কিন্তু ওদের, ওদের ওখানে কোনো দরকারই লাগবে না। হ্যাঁ! ওখানেই সব শিখিয়ে দিচ্ছে, কি সুন্দর জানিস তো এখন English খুব ভালো করে বলে, কি সুন্দর পড়াশোনায় Brilliant Word Test নেয়। Week -এ দুবার করে Test week -এ মানে Sorry. Word Test নেয় Week -এ দুবার, ঠিক আছে? কোনো Subject এর কোনো দিনও Test নিতে পারে। weekly Test হয় এদের আবার। তারপরে এদের, আহ এদের আবার Weekly Test হতেই থাকে। প্রত্যেক Week -এ একটা করে Test, তারপরে জানিস তো এদের মানে, কি বলত প্রথমে তিনটে Term ছিল, এখন দুটো করে দিয়েছে। কিন্তু দুটো Term টা করে, এদিকে Word Test ওইসব Test বাড়িয়ে দিয়েছে বুঝলি তো? মানে এদের কি বলত মানে পড়াচ্ছে Test নিচ্ছে, পড়াচ্ছে Test নিচ্ছে। দেখতে গেলে এটাই, হ্যাঁ ওটাই ভালো, ওটাই আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ওটাই আর আরেকটা জিনিস উম মানে কি বলত এদের না আমি শুনলাম, আহ Extra Class -ও দেয় এদের। বুঝেছিস তো?

School নয়, Home Tutor এর দরকার লাগবে না এমনি পড়াচ্ছে বুঝলি তো? খালি Student -দের । হ্যাঁ রে খুব ভাল, আরও কি জানিস তো আমি প্রায় কয়েকদিন আগে এখন আর Newspaper -এও আমি দেখছিলাম, এদের School এর না, কিছু Student -রা কোথাও Interact এর এতে খেলতে যায় ।প্রায়ই যায় এদের, ঠিক আছে। ওখানটায় ওরা ভালো Perform করছে। যে হচ্ছে, কিছুদিন আগে কোন একটা Award হচ্ছিল Level -তে এই School -টাও One of the Award পেয়েছে, বুঝলি তো? হ্যাঁ, আর বাড়িতে থেকে একবার গিয়ে দেখ খবর টবর নে, খুব ভালো । আমার যখন বোনের আমি এখন Recently জিগেস করছিলাম ছোট বোনের জন্য, তো উম পঁচিশ হাজার বলছিল বুঝলি তো? KG -তে নেওয়ার জন্য। হ্যাঁ! বাদ বাকি আলাদা। Dress Coat সবকিছু আলাদা। একটু খরচা একটু বেশি আছে School -এ, আমি মানলাম। মানে একটু বেশি কিন্তু আমার Student টা তো allrounder বেরোচ্ছে আমার বাচ্চা মানে যে- ই পড়ছে । হ্যাঁ! আর একটা ভালো জিনিস কি জানিস? এই টা তো ইএ Board আহ ICSEBoard তো মানে একটা Problem নেই, মানে Central Board বুঝলি তো? বুঝলি তো? Central Board নিয়ে কোন Problem নেই Hello হ্যাঁ, ওটাই বলছিলাম ।তো ওটাই বলছিলাম । তো তুই একবার গিয়ে খবর নে, যদি তোর পোষায় তাহলে যাবি!

হ্যাঁ হ্যাঁ ওখানটায়, ওখানেই আছে। ওখানটায় এখন কাউকে গিয়ে জিগেস করলেই বলে দেবে পুরুষোত্তম School টা কোথায় হ্যাঁ! Exactly দু-মিনিটই হেঁটে বেশি কিছু না । আর এদের তো Performance wise আমি খুবই ভালো বলব । আমাদের টলিগঞ্জ এলাকায় কিন্তু এমনি School নেই এখন এটা কিন্তু জেনে রাখ ।

আমি ওটাই বলছিলাম, পুচকে টার জন্য কিন্তু ভালো হতো একবার গিয়ে দেখে আসলে যাবি একবার, খোঁজখবর নিবি এখানটায় Infact তুই Teacher -দের সাথে আলাদা করে কথাও বলতে পারবি জানিস তো? আমার মানে বোনের মানে আমার বোন যায় তো, তো মাঝে মাঝে মানে কোন Special meeting -ও হয়, ওখানটায় কেউ Specially আলাদা করে তোমার Student -দেরকে Extra Focus দিয়ে বোঝায় । আপনার মানে বাচ্চা কোন কোন এতে Weak আছে না Weak নেই । Perticularly বলে দেয় বুঝলি তো? কি খালি মানে যখন Pertucular Meeting হবে তখনই বলবে, এমনিতেও গিয়ে জিগেস করলে বা এমনি কি perform করছ ওরা Personally এসে বলে, বুঝলি তো? আর ওখানকার না Teacher -রাও খুব Cooperative একদম বহুত বহুত ভালো, বুঝলি তো? আমি কথাবার্তা মানে আমি তো যাই মাঝে মাঝে আনতে তো মাঝে মাঝে এক-দুবার Meetings attend করেছিলাম । খুব ভালো করে কথা বলে । বাচ্চাদেরকেও খুব ভালবাসে আমি দেখেছি তো! খুব ভালো করে বাচ্চাদের, হ্যাঁ! বাচ্চা দের সাথে কি সুন্দর Friendly ভাবে খেলতে থাকে ওরা, ও কি সুন্দর দের পিছনে লেগে থাকে জানিস তো? খুব ভাল লাগে ওদের! বাচ্চা দের ওখানটা Playground facility -ও খুব ভালো । আর জানিস তো ওদের ওদের পুরো একদম জানিস তো, Nursery থেকে শেখায় রে কি সুন্দর লাগে দেখতে! Nursery -র বাচ্চা দের Dance শেখায় ওরা কোন কোন Programme হলে তো, ওদের Dance গুলি আসে মাঝে মাঝে মানে ওদের করায়, আমি Attend করেছি এক-দুবার । খুব ভাল লাগে রে, আর ওরাও কি সুন্দর বাচ্চা রাও শেখে, খুব সুন্দর করে ভাল লাগে একদম ।

অ্যাঁ একে দে একবার ICSE একজনকে ICSE তে দিয়ে দেখ কেমনি লাগে । আহ বেশী দূর তো নেই! আর ভালো থাকবে না একজন West Bengal একজন ICSE Board দুজনেই দুদিকে পড়ছে বুঝলি তো? আর এখন তো আর কোন পড়াশোনার মধ্যে কোন Difference নেই, সব একই । খালি যত ভালো পার তত ইয়ে, আর School যদি এত ভালো আছে পড়াশোনাও এত সুন্দর মানে কোণ ইয়ে নেই খালি Student দের Mind চাই পড়াশোনার জন্য, Parent রা যদি Particular থাকে তাহলে তাদের বাচ্চারা কোথায় যে যাবে ওরাও জানে না । কতদূর অবধি যাবে! দেখ Main হল না Nurturing এর Problem

খেলাধুলা বা Dance, Singing কোন একটাতে বেরিয়ে তো যাবে । হ্যাঁ! কিন্তু আমার বাচ্চাটা allrounder আছেই না, তবে আগে গিয়ে যা শিখবে ওদের ইচ্ছা । যা নিয়ে আগে বারবে তাই না? কিন্তু একটা আফসোস থাকবে না কি হ্যাঁ মানে, আর এমন ব্যাপার না এতে সব School Time এরই হয়ে যাচ্ছে । তো ওদের বাড়িতে এসে কি সুন্দর Rest এদের কি বলত Morning School, Morning থেকে Day মানে দেড়টা আড়াই টে অবধি ছুটি তাই তো? হ্যাঁ! তারফলেও আরামসে বাচ্চা ঘরে এসে খেয়ে দেয়ে ঘুমাবে, তারপর সন্ধেবেলা না হয় Tution এ পড়াশোনা । বাচ্চা খেলতেও পারল, School ও হয়ে গেল সবই হয়ে গেল একসাথে তাই না? হ্যাঁ! তুই যা, গিয়ে একবার খবর নে ওই School টায় । দেখ এমনি । না না Seat পাবি না তারপরে । বুঝলি তো?

হ্যাঁ! রে আমার ভাল লাগল School টা, তাই আমি তোকে Suggest করলাম । নাহলে আমি বলি না তাই তাড়াতাড়ি, বুঝলি তো? আমি হ্যাঁ! চল রাখছি । আসালাম ওয়ালাইকুম নূর ভাই, ভাই কেমন আছেন? অলাইকুম আসসালাম, আসসালামুয়ালাইকুম বড় ভাই ভালো আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো, আপনার? আহ আমার ভালই যাচ্ছে আল্লাহর রহমতে মনে করলাম আপনাকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেই আহ আপনি আপনার সময় গুলো কেমন কাটাচ্ছেন দিনকাল কেমন কাটাচ্ছেন

আমার দিনকাল বলতে এমনি পড়াশোনা নিয়ে ব্যস্ত আহ এখন বেশি কলেজ নাই এমনিই মোবাইল দিয়ে দিন কাটছে ও আচ্ছা আচ্ছা এই সময়টাকে আপনার নিজেকে কিভাবে entertain করছেন? এই বিষয়ে মানে পড়ালেখা করি না পাশাপাশি tuition করি এখন এটা off আচ্ছা আহ ও না এটাতো আছে তাছাড়া আপনার আহ মানে আহ আপনার বিনোদন মূলক কর্মকাণ্ড কি কি বিনোদন কর্মকাণ্ড বলতে আমি ঘুরতে বেশি পছন্দ করি বিশেষ করে যখন মন খারাপ থাকে তখন নদীর কাছে যায় একা একা বসে থাকি না হয় গান শুনি হ্যাঁ even কিছুদিন আগে আমরা tour দিলাম সেটা হচ্ছে যে রাঙ্গামাটি খাগড়াছড়ি সাজকে friend circle মিলে তো ওটাতে আমরা ও আচ্ছা আচ্ছা অনেকেই ছিলাম সকাল ছয়টা বাজে গেলাম ওইখানে ওইখান থেকে খাগড়াছড়ি তারপর গেলাম ও আর কি মাটিরাঙ্গা বিশেষ করে আলী গুহা খাগড়াছড়ি তার কারণ মানে সব গুলো কথা মনে নাই এগুলো ঘোড়া হইছে আগামীতে আর ইচ্ছা আছে যে এ যাওয়া জাফলং যাওয়ার তার মানে আপনার বিনোদন মূলক কর্মকান্ড বলতে আপনি ঘোরা ঘোরা টাকে বেশি পছন্দ করেন আহ ঘোরাটা বেশি পছন্দ করি পাশাপাশি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 ও আচ্ছা কার্টুন দেখেন এখন?